এটি একটি ড্যান্সিং রুম যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চা যারা ডান্স প্র্যাকটিস করছে এবং একজন স্যার রয়েছে।

এটি একটি চার্চ । যেখানে দেখা যাচ্ছে চার্চের ভেতরে অংশটুকু দেখা যাচ্ছে--

রয়েছে এবং দেখা যাচ্ছে উমম একটি ফ্যানও আছে এবং একজন ভদ্রলোক পেপার পড়ছে।